চারদিকে লাইট লাগানো আছে এবং নীচেই চেয়ার -এ অনেক মানুষ বসে আছে চেয়ার -গুলি স্টিল -এর।

আমি এখানে একটি ফিলোসফি কোচিং সেন্টার দেখতে পাচ্ছি যেখানে বেশ কয়েকটি বেঞ্চ লাগানো রয়েছে।

রোডের চারদিকে গাড়ি রয়েছে এবং সামনেই কয়েকটি বাইক এবং সাইকেল লাগানো রয়েছে।

ভিতরে একটি ছোটো গাছ রয়েছে ঘাস রয়েছে।

একুরিয়ামের উপরে একটি কালো কালারের কাচ রয়েছে।

পায়ে মোজা পরানো রয়েছে পিছনে একটি ব্যাগ ।

তার পায়ে কী যেন হয়েছে জানিনি দুস দু পায়ে ব্যান্ডেজ করানো।

দুজন দাঁড়িয়ে আছে আর এখানে অনেক কয়েকটা জিম করার যন্ত্র আছে যেটার নাম আমি জানিনা।

একটি বাইক দেখা যাচ্ছে একটি স্কুটি দেখা যাচ্ছে পেছনে অনেক বাড়ি রয়েছে।

সাইডে একটি লাইট দেখতে পাচ্ছি নিচটি তাঁচের দোকানটি তৈরি।

এখানে একটি রুম দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলি বই লাগানো রয়েছে।

যেগুলি বিভিন্ন রকমের কালারের দেখতে পাচ্ছি।

সবুজে দেওয়ালে মতো করে দেওয়ান রয়েছে কাপড়ের।

আমি এখানে সামনে তিন চারটা দকান দেখা যাচ্ছে।

বিল্ডিংটার রং সাদা সামনে একটি দরজা।

আমি এখানে একটি পাহাড় দেখতে পাচ্ছি এবং একটি লেক নদী--

এখানে অনেক কয়েকটি বাস দাঁড়িয়ে রয়েছে।

ওপরে আকাশ রয়েছে তার সাইডে সুপারি গাছ নারকেল গাছ রয়েছে।

বড় নদী রয়েছে নদীর পিছনে পাহাড় রয়েছে অনেক জঙ্গল রয়েছে দূরদূরে।

আমি এখানে দেখতে পাচ্ছি রাজমিস্ত্রি কাজ চলছে দুটি রুম তৈরি হয়েছে।

সামনেই দুটি হলুদ এবং কালো রঙের ড্রাম আছে দুজন দাঁড়িয়ে আছে ড্রামের পাশেই।

এ_টি_এম এর ভেতরে একটি এ_টি_এম মেশিন এক এবং একটি ঝুড়ি আর একটি চেয়ার রয়েছে।

সাইডে দুই তিনটে এ_সি এবং দুই তিনটে করে ফ্যান লাগানো রয়েছে।

যেখানে লেখা রয়েছে ভসা শদ শ্রদ্ধা এবং সঠিক মাপ।

এ-একদম টপ ফ্লোরে কয়েকটা জামাকাপড় শুকানো রয়েছে।

পা একটি সিঁড়ি দেখতে পাচ্ছি।